যার একতালা কমপ্লিট হয়েছে উপরতলা এখনো কমপ্লিট হয় নি।

একজন শিক্ষক যাচ্ছে স্কুটিতে করে।

রেলওয়ে স্টেশনে সুন্দর টাইলস বসানো আছে।

একটি মেয়ে বসে মেয়ে স্টাফ বসে আছে মনে হচ্ছে এটি একটি লেডিস বিউটি পার্লার ।

তাতে সারিবদ্ধভাবে অনেক সাইকেল রয়েছে।

দোকানটি খুব সুন্দর টাইলস দিয়ে সাজানো।

এটি হলো একটি সদর মহকুমা বিদ্যালয়।

আর এর ধারে দেখা যাচ্ছে সবুজ গাছ ছোট ছোট খুব সুন্দর।

এখানে সুন্দর ডাইনিং রয়েছে উম বেশ সুন্দর টাইলস বসানো এবং ওয়ালের মধ্যে সুন্দর গাছ রয়েছে লতানো।

দেখে মনে হচ্ছে এটি একটি শহর।

শরীল স্বাস্থ্য ভালো থাকার জন্য বিভিন্ন রকমের এখানে জিম ট্রেনিং করার জন্য বিভিন্ন সামগ্রী রয়েছে।

এটি একটি স্তুমিংপুল সুইমিংপুল থেকে জল বের করার জন্য একটি প্ল্যাম সেট লাগানো হচ্ছে।

একটি লোক তা দেখছে সেটা ঠিকঠাক হয়েছে কিনা।

ভিতরে গাছপালা ছোটো ছোটো বিভিন্ন রকমের প্রজাতির গাছ রয়েছে এবং বসার ব্যবস্থা রয়েছে।

স্কুলটি কালারও করা রয়েছে সুন্দর এবং স্টুডেন্টরা ইউনিফর্ম পড়ে গেটের বাইরে উম ভিতরে রয়েছেন।

এটি একটি মনে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টেনিং ইনস্টিটিউট এবং ওয়াকসপ ।

তাতে দেখা যাচ্ছে বেশ কিছু লেদ মেশিন রয়েছে।

এটি একটি দেওয়াল এবং দেওয়ালের পিছনে একটি স্টার রয়েছে।